এখানে একটি সবুজে ঘেরা মাঠ দেখা যাচ্ছে। যার সামনে দুটো মন্দির রয়েছে। পাশে একটি বড় গাছ দেখা যাচ্ছে। এবং তার পাশে একটি ছোট কুঁড়েঘর মতো দেখা --

দূরে বেশ কিছু বাড়ি ঘর দেখা যাচ্ছে। ওপরে খোলা আকাশ দেখা যাচ্ছে। সামনে জলাশয়টিতে কিছু কচুরিপনা ভেসেও রয়েছে।

এটি একটি গ্যারেজ । যেখানে একটি গাড়ি রিপেয়ারিং এর জন্য খোলা অবস্থায় রয়েছে। তার বিভিন্ন সরঞ্জাম ও নিচে দেখা যাচ্ছে। চারিদিকে গাড়িটি।

পাশে একটি দোকান দেখা যাচ্ছে এবং তারপাশে একটি ষ্টুডিও রয়েছে ওপর দিকে পতাকা উত্তোলনের জন্য ধাপ করা --

ওপর দিকে প্রচুর সবুজ গাছপালা দেখা যাচ্ছে যার ছায়া জলে পড়ছে দেখতে অপরূপ সুন্দর লাগছে।

একটি লরি দাঁড়িয়ে আছে সামনে একটি ক্রেন ও দাঁড়িয়ে আছে। এবং ওপরে যে খোলা আকাশ রয়েছে ছবিটি দেখতে সুন্দর --

টেবিল এর ওপরে একটি ক্রিসমাস ট্রি লাগানো আছে। চারিদিকে ষ্টার ঝুলছে দেখা যাচ্ছে। এবং এ.সি. -ও আছে দেখা যাচ্ছে।

দোকানটি যে বাড়িতে রয়েছে বাড়িটি গোলাপি রঙের। ওপরে বারান্দার।

এবং যে বাড়িটি রয়েছে বাড়িটি গোলাপি রঙের। ওপরে বারান্দার।

এটি একটি পুজো প্যান্ডেল। যতদূর সম্ভব দূর্গা ঠাকুর দেখা যাচ্ছে সামনে শিব ঠাকুর। এক সাইড এ হনুমান।

সামনে যে গাড়িটি দেখা যাচ্ছে তার রঙ বুলু কালার এর। পাশের দোকানে বেশ কিছু ব্যাগ ঝোলানো আছে।

খুব সুন্দর বুলু কালার এর কাঁচ দিয়ে ঘেরা। সামনে ডিসাইন টা গোল করে রয়েছে। বিল্ডিং টির ছাদে বেশ কিছু ছোট ছোট পতাকাও লাগানো আ--

এটি একটি পেট্রোল পাম্প । এখানে দুটো পেট্রোল ভরার জায়গা দেখা যাচ্ছে। পাশে একটি সাদা রঙের প্রাইভেট কার রয়েছে। পিছনে একটি লরি দেখা যাচ্ছে।

এটি একটি ঝর্ণা দেখা যাচ্ছে। ওপর থেকে বেশ সুন্দর জল ঝরে পড়ছে নিচে। নিচে পাথরের ওপর জলগুলো আঁচড়ে পড়ছে। বেশ কিছু পাথর ও দেখা যাহ --

এটি বেশ ঘন বসতিওয়ালা এরিয়া বোঝা যাচ্ছে। সামনে যে বাড়িটি রয়েছে দোতলা বাড়িটি ওপরের ঘরে তিনটি জানলা রয়েছে এবং পাশের যে বাড়িটি রয়ে--

এটি বেশ ঘন বসতিওয়ালা এরিয়া বোঝা যাচ্ছে। সামনে যে বাড়িটি রয়েছে দোতলা বাড়িটি ওপরের ঘরে তিনটে জানলা রয়েছে। এবং পাশের যে বাড়িটি রয়ে --

এটি একটি খোলা মাঠ। সামনে বড় একটি হ্যালোজেন জ্বলছে। মাঠটির সামনে একটি গোলপোস্ট দেখা যাচ্ছে। দূরে একটি গ্যালারি দেখা যাচ্ছে। ও দূরে --

এটি একটি পাহাড় দেখা যাচ্ছে যার নিচে ছোট সুড়ঙ্গ মতো রয়েছে। যেখানে একটি লোক দু--

এটি একটি স্টেশন । ওপরে ফ্লাই ওভার রয়েছে এপার ওপার যাওয়ার জন্য। সামনে একটি মালবাহী ট্রেন দাঁড়িয়ে আছে। স্টেশন এ একটি লোক রয়েছে।

এখানে একটি প্যান্ডেল দেখা যাচ্ছে। প্যান্ডেলটির গেট এর সামনে একজন ওয়াচম্যান কে বসে থাকতে দেখা যাচ্ছে। প্যান্ডেলটি বেশ সুন্দর ভাবে সাজানো। সামনে।

এটি একটি হল । হল টির পিলারে বেশ কিছু ফুল দিয়ে ডেকোরেট করা আছে । হল টির মধ্যে বেশ কিছু চেয়ার ও পাতা আছে। যার মধ্যে একটি বুলু কালার এর ব্যাগ রাখা --

হল মতো দেখা যাচ্ছে। তার পাশে একটি বড় টাওয়ার এর ওপর মতো দেখা যাচ্ছে। যেখানে কিনা একটি ট্যাঙ্কি প্রায় সুন্দর কালার করা রয়ে--

একটি বাড়ি রয়েছে। আর যে জলাশয় টি দেখা যাচ্ছে সেটি পুরোটা রেলিং দিয়ে ঘেরা রয়েছে। এবং পাশে দেওয়াল আছে।